এই ফোটো -টা তে খুব সুন্দর দেখাইছে ।এই ফোটো -টা কি কোনো ঝিলের বটে ।এই টাতে মেলা বড় বড় পাথর-অ ।

খাতাতে আর কলম নিয়ে হিসাব করছে ।তারপর এধারে আরেক জনের গেট এর কাছে দাড়ায়ে আছে। তার পরে ও ধারে একটি মেয়রা --

উপরে এই রুট তোলা কিছু সিমেন্ট -র রুট খুব ভালো ।

আর চিত্র বানা আছে। পাথুলিএটোতে ভালো-ও-ই দেখাছে খুব সুন্দর-অ ।

পার্ক মতন বটে। এধারে কল কুটাতে মেলা লাইট জ্বলছে আরে ধারে নীচুতে জং ঝাড় ঝাটা গাছ ব্রিজ দেখাইছে ।

গেন্দা ফুল লাগাইছে । আর এই ধারে একটি মেয়ে সিঁড়িটোর কাছে ঝাড়ু মারছে।

আর একটাতে জল পড়েছে । এই দৃশ্য খুবই সুন্দর। একটু পাহাড় আছে একটু পাথর দেখাচ্ছে একটি --